খেলবার জন্য ময়দান আছে দেখতে নিয়ে ভালো লাগছে।

এথায় উম আওয়া যাওয়ার করবার জন্যে অনেক ইস্পেস আছে।

এখানে আওয়া যাওয়ার করবার জন্য জায়গা--

এথায় একটা ঘরের সিন্ থাকে এখানে অনেক মতন গাছ ব্রীজ লাগা আছে।

এথায় একটা পার্ক এর সিন্ থাকে এখানে --

এ এখানে দেওয়াল এর দেওয়াল এর নাকাশিটায় একটা আদিবাসী দুটা আদিবাসীর --

অনেক কিছু বাইক দাঁড়া আছে কিছু লোক ও ওইখানে--

এখানে সবাই-ই উম উ তিনটা লেডিস আছে ওথায় --

হুম উম হুম উ দোকানটো আছে এখানে ।

এখানে রাস্তা আছে সাইড -এ সাইড -এ গাছ ব্রীচ লাগা আছে ।

উম আ বিল্ডআপ রাখা আছে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে ।

নদীর এই জলটা স জলের স্রোতটা বইছে ওতে--

এ সবাই আ নদীর নদীর ওই জলতে--

এখানে বিল্ডিং -টা বড় দেখাচ্ছে ও এখানে সাজসজ্জা বাঁশের মাধ্যমে করা আছে ।

উম ওথায় উম সাইড -এ সাইড -এ গাছ অনেক মতন হওয়া আছে ।

ওথায় বিল্ডিং -টা বা বিল্ডিং -টা বড় লম্বা চওড়া আ--